ছবিটি তোলা হয়েছে একটি স্টেডিয়াম -এর মধ্যে এবং সেই স্টেডিয়াম -এর গ্রাউন্ড -এ--

ছবিটি তোলা হয়েছে একটি মঞ্চের মধ্যে এবং সেই মঞ্চের ওপরে অনেক জন বাচ্চা মেয়ে এবং একজন ছেলে সেখানে নৃত্য পরিবেশন করেছে ।

ছবিতে দেখানো হয়েছে একটি বিল্ডিং -কে এবং বিল্ডিং -এর সামনের রাস্তা।

লাইন দিয়ে দাড় করানো রয়েছে এবং তার অপোজিট -এ কিছু অন্য মডেল এর স্ক্যুটি সেখানে রয়েছে।

এই সেন্টার এর সামনে এন্ট্রান্স এর জায়গা দিয়ে এই ছবিটি তোলা হয়েছে রাস্তায় দাঁড়িয়ে।

ছবিটি তোলা হয়েছে একটি ক্যাফে -এর সামনে এবং ক্যাফে -এর সামনে এন্ট্রান্স -এর বা --

এবং গোয়ালাটি পুরো সুনসান বললেই চলে।

এবং সে বাইরের দিকে তাকিয়ে দেখছে-এ এবং এই বইয়ের দোকানের ভেতরে সব খোপ খোপ করা জায়গা রয়েছে যেই জায়গার মধ্যে সব বইগুলো সাজানো রাখা হয়েছে।

রেলিং দিয়ে ঘেরা রয়েছে এবং সামনে বড়ো বড়ো গাছ সেখানে রয়েছে এবং লেক -এর ওপারে বনজঙ্গলে ঘেরা।